আমি এখানে একটি নদী দেখতে পাচ্ছি।

এখানে একজন মার্শালিন দাঁড়িয়ে আছে।

এখানে টিচাররা ইস্টুডেন্টদের কিছু বলছে।

আমি এখানে একটি অফিস রুম দেখতে পাচ্ছি।

ছেলেগুলোর মুখ এসপষ্ট দেখতে পাচ্ছি না।

আমি এখানে কাঁচের টেবিল দেখতে পাচ্ছি।

চার্চের বাইরে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে।

বিল্ডিং -এর বাইরে দুটো গাড়ি দেখা যাচ্ছে।

এস্টেজের উপরে সিঙ্গার মিউজিসিয়ান রয়েছে।

একজন মহিলা টোটো দেখতে পাচ্ছি।

আমি এখানে টাটা ইস্কাই সংগীত ইলেকট্রনিক্স নামের দোকান দেখতে পাচ্ছি।